এবং জানলে এবং রুম -টা দেখা ছি রুমটা দেখে মনে হচ্ছে খুব ভালো রুম ।

এটা একটা পাহাড়ি এলাকার রাস্তা। যেখানে রাস্তাটা নিচ থেকে উপরের দিকে উঠছে এবং অনেক গাড়ি সাইড দিয়ে সারি সারি দাঁড়িয়ে রয়েছে এবং বাঁদিকে দিক দিয়ে দেখা যাচ্ছে অনেক ঘাস রয়েছে এবং দূরে অনেক পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে।